এটা একটা জায়গা। একটা বিল্ডিং আছে একটা গেট আছে।

প্লেট আছে একটা বাটি আছে দুটো গ্লাস আছে একটা রাখার জায়গা আছে।

মহিলা আছে দুটা আছে এইদিকে একটা ছেলে আছে এইতা ছেলে আছে।